যেখানে প্র-ওচন্ড হারে ভিড় হয়েছে।

এখানে আমরা কিছু ভদ্রলোক- ওম ভদ্র মহিলা দেখতে পাচ্ছি। এখানে কিছু অ্যাওয়ার্ড শো হচ্ছে কাজের জন্য।

শপ -এর সামনে একটি বাচ্চা বসে আছে। শপ -এর সামনে দুটি সাইকেল -কে আমরা দেখতে পাচ্ছি এবং শপ -এর মধ্যে একটি কাস্টোমার -কে দেখতে পাচ্ছি ।

আমরা কিছু ভদ্র লোক ভদ্র মহিলা কে দেখছি। যারা নিজেদের ব্যানার হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। কি শো অফ করছে।

ফ্রি ভিউ হেলথ ক্যাম্প নিয়ে এবং এদের মুখে হাসি ও দেখতে পায়।